স্টেডিয়াম -এ এরিয়া -টা অনেকটা বড় রয়েছে।

সেলফ -এর মধ্যে অনেক জিনিসপত্র রাখা রয়েছে ।

গেট এর এইপাশে একটা খালি রাস্তা এবং একটা বাইক স্ট্যান্ড করা রয়েছে।

এবং পেছনে দেখতে পাচ্ছি একটা খালি বাড়ি । একটা জানলা রয়েছে এবং দরজাটা খোলা এবং এটা অনেকটা পোস্ট অফিস -এর মতো লাগছে একটা পোস্ট করার মতো জায়গা রয়েছে।

এখানে একটা জায়গা দেখা যাচ্ছে। যেখানে অনেকগুলো মেয়েরা দাঁড়িয়ে রয়েছে এক লাইন করে। সবাই একই রকমের ড্রেস পরে আছে । সাদা শালওয়ার অ্যান্ড লাল রঙের ওড়না।

এখানে দেখতে পাচ্ছি একটা খালি ঘর ঘরগুলোর মধ্যে প্রত্যেকটা ডেস্ক এ একটা করে কম্পিউটার রাখা আছে এবং কম্পিউটার এ নানারকম জিনিসপত্র রাখা রয়েছে। একটা বড়ো জানালা দেখ--

দেখতে পাচ্ছি একটা চার্চ -এর মতো রয়েছে। একটি চার্চ ।

আমরা দেখতে পাচ্ছি কিছু গাছ রয়েছে ।

এখানে দেখতে পাচ্ছি একটা রাস্তা দুদিকে ফাক।

এখানে আমরা একটা পার্ক দেখতে পাচ্ছি। পার্ক -এ একটি স্লিপ রয়েছে এবং পার্ক -টা খুব সুন্দর।